ইস্টোরের ওপরে বোর্ড লাগানো আছে .

এটা একটা সুইমিং পুল .

আর বাকিদের দাঁড়ায় আছে .

একটা বড় বিল্ডিং দেখার পাচ্ছি।

এইখানে দুইটি মোবাইল শপ আছে .

পূজার জিনিস দেখতে পারছি .

কিছু পোডাক আছে বডিস্প্রে ।

যে এইখানে একটা বট পাকুড়ি গাছ আছে।

গাছের নীচে বাইক আছে।

আর কিছু লোক বসে আছে.

এটা ডোসা আছে আর তার সাথে চাটনি আছে কলা পাতা আছে.

এইখানে অনেক সুন্দর কেক আছে।

আর রাস্তার সাইডে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে।

পিছনে রেল ট্র্যাক দেখা যাচ্ছে তার পিছনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে .

সুন্দর করে সাজানো দোকান একটা.

এইখানে অনেক লোক যাওয়া আসা করতেছে।

একটা বড় বিল্ডিং আছে.

অনেক বাইক দেখানো আছে.

গ্যাস সেলেন্ডার আচে টেবিল চেয়ার দেকতে পাচ্চি।

আর পিছনে বড়ো বড়ো বিল্ডিং আছে।

দুইতালা ঘর উপরে তালায় ফুল দিয়ে সাজানো.

ওয়াশরুমের একটা দোকান দেখতে পাচ্চি।

আর ওয়াশরুমের জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে.

অনেক রোদ্রু হইছে .

এটি একটা ড্যান্স হল .

এখানে ম্যান হোমেন সবাই আছে.

এখানে অনেক রকমের কাপড় আছে।

বুক শফে সামনে একটা বাইক দাঁড়িয়ে আছে .

ভেতরে দুইটা লোক আছে সামনে একটা লোক আছে দাঁড়িয়ে।

গেটের সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে।

একটা লোক দাঁড়িয়ে আছে কিছু বাইক আছে.

এইখানে স্লাপের উপরে কিছু লোক ইয়োগা করতেসে.

আর কিছু বাইক দাঁড়িয়ে আছে।

কিছু দোকান পাসারও দেখা যাচ্ছে।

এইখানে একটা চশমা সপ দেখতে পাচ্ছি .

খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো.

এটা হল একটা চিড়িয়া ঘর.

এটি একটা বুক শফ .

তিনটা বাচ্চা আছে একটা মহিলা বসে আছে.